যাওয়ার পর ওখানে কিছু অনেক কিছু দেখার আছে ধরো আমি যে ছাদের ওপর এ যে কিছু সজ্বি গুলো গাছ লাগিয়েছিলাম আচ্ছা ওর মধ্যে যে তোমাকে বললাম কিছু হচ্ছে বা কিছু মানে ভালোভাবে ফুটে উঠছেনা ধরো তোমার কড়াইশুঁটি ভালোভাবে দানা টা হচ্ছে না বা কিছু ছোট বোরো এইরকম মানে খুব ভালো যেরকম বলা যায় মানে হান্ড্রেড percent হ্যাঁ যে রকম তোমাদের গ্রামের দিকে যে হয় হ্যাঁ হ্যাঁ তো সেটা আমি দেখতে পারছিনা plus তারমধ্যে যে ব্রোকোলি টা ব্রোকোলি টা একটু লাগিয়েছিলাম কিন্তু যে দোকান থেকে আমরা বীজ আনি হ্যাঁ ও মানে কি করে কিরকম বীজ দেয় ওটা বুঝতে পারিনা তার জন্য ভাবছিলাম তোমাদের এখান থেকে একদিন যাই

বা তার মধ্যে urea এখানে যা খাদগুলো পাওয়ায় ওরকম তো নেই কেননা মানে শহর গুলিতে কিহয় মানে অনেক মিশিয়ে দেয় হ্যাঁ হ্যাঁ ধরো তোমাদের গ্রাম থেকে হান্ড্রেড percent আসলো ওর মধ্যে mix করে ঐটাকে বাড়িয়ে যে মাত্রাটা ধরো এক কেজি নিয়ে আসলো ওর মধ্যে কি কি মিশিয়ে দিলো ওটাকে দেড় কেজি করে বিক্রি করে দিলো এইরকম এখানে চলছে একদম একদম কারণ এটা যেটা যেটা জানালে যে ভেজাল হয়েছে এইটা সত্যি ভেজাল কারণ এখন শুধু মাত্র গ্রাম বা শহরে এইরকম না যেকোনো জায়গায় বা আমরা যারা এইদিকে গ্রামের দিকে থাকি বা শহরের দিকে থাকি সবার same condition আমাদের এইখানেও অনকে ভেজাল এইভাবে দিচ্ছে যেমন আমি আমাদের নিজেদের চোখে দেখা যে আমরা যে পালং শাক তৈরি করছি হয়তো পনেরো থেকে কুড়ি দিন লাগছে পালং শাক টা ready হতে সেই জিনিসটা অনকে আরো fast করে দিচ্ছে কারণ ওরা জমিতে এতটাই

নিখুঁত ভাবে আমরা চাষ টা করি এবং সার টা কম use করাই হ্যাঁ কিছু ক্ষেত্রেই আমাদের প্রয়োজন হয় সারের কীটনাশক দেয়ার ও প্রয়োজন হয় যেমন হয়তো গাছে পোকা লাগছে বা মাটির উর্বরতার শক্তি কমে যায় তখনো দিতে হয় তো অবশই এইটা আমরা দেখি কিন্তু এই ভেজালটা সবদিকে এখন start হয়ে গেছে আর এ ছাড়া যেমন তুমি জানালে যে তোমাদের শহরের দিকেও অতটা ফলন দিচ্ছে না কারণ যখনি কোনো চাষ করা হয় তাদের যে process টা থাকে যে মাটি প্রথমে আমরা কি করি যে শহরের দিকে লোকরা কিনে বাজার থেকে কিনে তারপরে use করি আর গ্রামের দিকে মানুষরা আর কি যেই সবজিগুলো উৎপাদন করে তো যারজন্য ওদের কাছে চাহিদা টা সবসময় বেশি থাকে যে আমার জমিতে যাতে ফল গুলো ভালো হয় বা আমি যাতে সম্পূর্ণ process এ চাষ টা করতে পারি তো এই জন্য কি হয় তো আমাদের প্রথমে মাটি পরীক্ষা করতে দিতে হয় যে আমাদের যে কটা জমি আছে বা যেটাতে যে আমরা যে চাষ করবো সেই মাটিটা কি সেই চাষের জন্য উপযুক্ত তারজন্য আমাদের মাটির lab এ পাঠাতে হয় test করার জন্য test করে ওরা report পাঠায় যে হ্যাঁ আমরা এটা এই চাষ করতে পারবো কিনা বা এতে আর যদি চাষ করার সম্ভব হয়না কি সার দিলে আমাদের মাটির উর্বরতা শক্তি বাড়বে তো এইগুলো কে নানান পরীক্ষা নিরীক্ষা করে তারপরে আমরা এই কাজে নামি কারণ কি হয় যদি আমরা অনেক পরিমান চাষ করে দি মাটির উর্বরতা ক্ষমতা নেই চাষ টা অনেক টা

কিন্তু শহরে গ্রামের দিকে এইটা আগে main priority হচ্ছে এটাই যে আমার জমির কতটা পরিমান ফলন দিতে পারবে বা জমিটা এই চাষের জন্য ঊর্বর কিনা সেটা আগে দেখে নেওয়া হয় আর এ ছাড়াও আর একটা কি হয় যে একি জমিতে যদি বার বার চাষ হয় মানে repeat চাষ হয় হয়তো এই বছর আমি ধান চাষ করেছি আ ধান টা তোলার পর আমরা ভাবলাম যে না মাটিটা মানে জমিটা যাতে ফাঁকা না থাকে এখানে আমি পটল চাষ করবো আলু পিঁয়াজ চাষ করবো আলু হয়ে পিঁয়াজ পটোল তোলার পরে আবার মনে হলো না এখানে আমি আরো কিছু সবজি চাষ করবো তো এ কি হয় যে বারো মাস এ যদি আমি জমিতে লাগাতার চাষ করতেই থাকি তাহলে মাটির যে ক্ষমতা থাকে সেটাও কমে যায় তো যার জন্য কি হয় সময় মাটিতে আমরা অনেক রকম সার use করতে হয় যেটা না চাইলেও আমাদের করতে হয় মাটির শক্তিটা উর্বরোতা শক্তিটা কে বাড়ানোর জন্য তো এমন কিছু সার ও আমাদের কাছে আছে যদি তুমি চাও যে তোমার যেখানে চাষ করছো যেমন ছাদে বলো বা বাড়ির সামনে দিকে উঠোনের দিকে চাষ করছো তাহলে তুমি এই সার গুলো নিয়ে হ্যাঁ একবার try করতে পারো যে তোমাদের ওখানে ভালো ফলন দিচ্ছে কিনা এছাড়া কি হয় যে আবহাওয়া বা জলবায়ু যেটা বলে সেটার উপরেও কিন্তু depend করে এখন যদি তুমি দেখো যে আমাদের শহরের দিকে যে ঠান্ডার পরিমানটা গ্রামের দিকে কিন্তু তার থেকে বেশি কারণ এইটা এইযে জায়গা পরিবর্তন হওয়াতে আবহাওয়ার যে পরিবর্তন হয় তার ওপরেও কিন্তু আমাদের ফলনটা depend করে তো হয়তো সে চাষ করার যে আবহাওয়া প্রয়োজন সেটা হয়তো শহরের দিকে এতটা ভালো পাচ্ছেনা কারণ ওই দিকে হয়তো pollution খুব বেশি বা যেমন আমি জানালাম যে মাঠের উর্বরতার ক্ষমতা কম তারজন্য হয়তো ভালো ফলন পাচ্ছ না same বীজ নিয়ে গিয়ে মানে আমরা এখানে যে চাষ করছি যে বীজ এ সেই বীজ যদি তুমি শহরে নিয়ে গিয়ে চাষ করো দেখবে হয়তো same ফলন পাবেনা কারণ এইটা আবহাওয়ার উপরও কিছুটা depend করে তো তুমি একবার সময় করে এসে দেখে যাও আর যদি তুমি চাও যে এখন থেকে কিছু বীজ নিয়ে যাবে বা সার নিয়ে যাবে সেটাও নিয়ে যেতে পারো আর যেটা তুমি আরো জানাচ্ছিলে যে এই সময় season wise কিছু ফলন পাওয়া যায় সেটা তুমি যদি চাও তোমার family এর জন্যে বা তুমি নিজের জন্যে নিতে চাইছো সেটা আমাদের থেকে নিয়ে যেতে পারো . ঠিকআছে আমি আসবো একদিন এসে দেখে ওখানে কি কি কেন না ছাদ তো ছাদের ওপরে ওতো না ধরো যেরকম আহ মাটি গুলো যত মাত্রায় লাগে হ্যাঁ ছাদের ওপর ছাদের ওপরে তো এতো দেয়া সম্ভব নয় একদম তোমাদের আর কোনো ধরো idea আছে ধরো ছাদের ওপর মাটিতে কিছু না লাগিয়ে হ্যাঁ ধরো আমরা শুনে ছিলাম যে মাশরুম এর তোমরা চাষ করো ওর জন্য তোমাদের জমি লাগে না কি একটা ছোট খাটো room নিয়ে ওখানে থেকেও চাষ করা হচ্ছে হ্যাঁ এরকম কোনো system আছে নাকি কোনো না আমার একটা store room রয়েছে আচ্ছা আচ্ছা কিছু কাজে লাগে না তো ওটাই আমি ভাবছিলাম যে যদি idea দাও কেন না এটা তোমাদের যে মাশরুম এর চাষ তোমরা করে আসছো

ফাঁকাই থাকে হ্যাঁ ভাবছিলাম যদি কিছু idea দাও বা কিছু বীজ লাগে বা কত কি লাগে একটু idea দিলে এখানে আমি room এর মধ্যে এটা আরম্ভ করে দিতাম আচ্ছা আচ্ছা প্রয়োজন নেই তো আমি তুমি যদি চাও তো যে ছোট ছোট টবে চাষ করবে কিছু টব হয় তো তুমি ঝুলিয়ে রাখার চেষ্টা করলে বা ছোট একটা মাচা type এর করে নিলে এখানে কি হবে মাচা করে রাখলে যে গুলো তোমার লতানো গাছ যেমন তোমার হয় তো বরবটি এই জাতীয় যেই গাছ গুলো আছে লাউ শাক কুমড়ো শাক এই গুলোই তোমার মাচা তেই হয়ে যাবে আর একটু ঝুলিয়ে রাখতে যদি চাও তো ঝুলিয়ে ঝুলনতঃ অবস্থায় ক একটা চাষ করতে পারো আর নিচে মাটি তে টব বসিয়ে মানে মাটি না use করে টব এ টব এ চাষ করতে পারো কারণ তুমি তো সাধারণত নিজের family এর জন্যে use করবে বাজারে বিক্রি করবে সেই motivate এ নিশ্চয় তুমি চাষ করবে না কারণ অতো টা পরিমান তোমার কাছে জায়গা নেই যার জন্য আহ তুমি শুধু মাত্র family তেই জন্যে নিতে চাইছো তো এই ভাব এই ভাবে করে দেখতে পারো আশা করি না যে তোমার problem হবে আর এছাড়াও যদি কোনো রকমের সম্যসা হয় বা তোমার কোনো চাষ বাস করতে আরও জানতে চাও যে কোনো details লাগবে তাহলে তুমি যে কোনো সময়ে আমাদের কে call করে একবার details টা জেনে নিতে পারো আর যেটা তুমি জানালে যে মাশরুম টা অনেক সময়ে packing কেন সেখানে দেখা যায় যে কিছু মাশরুম ভালো আছে কিছুটা খারাপ হয়ে যায় কারণ একটা জিনিস মাশরুম তা শুধু মাত্র ঠান্ডার সময়ে ভালো হয় আর অন্য সময়ে কি হয় যদি অন্য সময়ে চাষ টা করা হয় ফলন টা ওই পরিমানে হয়না যার জন্যে কি হয় এই ঠান্ডার সময়ে সমস্ত কৃষকরাই এই focus রাখে এই এই সময়ে ফলন টা যাতে বেশি করা হয় তো এই সময়ে ফলন টা করিয়ে নিয়ে ওরা market এ যতটা বিক্রি করতে পারলো ওটা করিয়ে নেয় বিক্রি হয় গেলে তারপরে কি করে বাকি ফলন যেটা থাকে হিমঘরে store করে দেয় আর সাধারণতঃ এখন সমস্ত কৃষি কাজের সাথে যারা যুক্ত তারাও educated হয়ে গিয়েছে যার জন্যে ওরা কি করে আগের মতন মাটি তে ফেলে রাখতো না বা বাড়িতে store করে রাখে না প্রায় কেজি পড়া পনেরো কুড়ি টাকা করে বাড়া থাকে হ্যাঁ না ঠিকই বললে তুমি না না এরকমই হয় হ্যাঁ তো সেই ক্ষত্রে আহ আমরা এই মুহূর্তে এটা চেষ্টা করি যে store টা যাতে এই সময়ে বেশি করা যায় আমাদের সম্যসা হবে বলে আর এ ছাড়া এখুন তো আমাদের কৃষি কাজের জন্যে অনেক রকম insurance ও start হয় গিয়েছে যে তোমার যদি মনে হয় যে জমির কোনো ক্ষতি হতে পারে বা আহ প্রাকৃতিক দুর্যোগের জন্য তোমার জমির সম্যসা আসতে পারে তো তুমি insurance করিয়ে নাও কারণ insurance টা করিয়ে রাখলে কি হয় আমাদের যে টাকা টা invest করে চাষ বাস এর সাথে যুক্ত হওয়ার জন্যে invest করি তো সেই টাকাটা পুরোটা নিজের থেকে যায় না insurance করা থাকলে কিছু টাকা আমরা cover পেয়ে যাই যেমন হয় তো আমি আহ দু একর বা তিন একর জমির চাষ করবো তার জন্য আমার হয়তো insurance করা হলো তিন চার লাখ টাকার সেখানে হয় তো আমাকে monthly-basic বা yearly পনেরোশো থেকে দেড় হাজার বা দু হাজার টাকার মধ্যে policy amount দিলাম হয় তো আমি দু হাজার টাকা ফালতুই দিলাম কিন্তু সেই পরের বছরের শেষে কি হয় যদি আমার কোনো ফলন খারাপ হলো এবং বাকি আমাদের টাকা দেয় যেমন minimum সত্তর থেকে পঁচাত্তর percent টাকা আমরা পেয়ে যাই তো এই ক্ষেত্রে আমরা এটা এখুন করিয়ে রাখি সেটা খুব ভালো অবশ্যই আহ যেহুতু

তাও ওরা জানে যে শহরের মানুষ রাই কৃষি কাজের থেকে যে সমস্ত ফলন হয় তার ওপরেই depend করে থাকে আমরা হয় তো শো গ্রামের দিকে থাকি নিজেদের বাগানের সবজি নিয়ে আমরা প্রতি দিন চালাতে পারি সবজি রান্না বান্না করে খেতে পারি কিন্তু শহরের দিকের লোক তো তা নয় শহরের দিকের লোকে দের জায়গা অতটা থাকে না যার জন্যে নিজে দের সবজি নিজেরা উৎপাদন করতে পারবে না ওদের বাজারের ওপর depend করতে হয় বাজার থেকে কিনে নিয়েই use করতে হয় তো যেহুতু দেখছে যে শহরের দিকে লোক বেশি চাহিদা আছে তো এই ওরা কি করে গ্রামের দিকের লোককে একটু priority দেয় যে হা তোমরা ফলন উৎপাদন করো তোমাদের ফলনের বিক্রি করে দেয়ার দায়িত্ব আমাদের আর যদি কেউ নাও নেয় আমরা direct নিয়ে হিমঘরে store করে দেব তো আর যেহুতু মানে এখন যে যার under এ থাকবে মানে আমরা যদি পঞ্চায়েত এর under এ থাকি তাহলে সম্পূর্ণ আমাদের পঞ্চায়েত help করে আর যদি আমরা BDOunder এ থাকি BDO রা আমাদের help করে আর অনেক টা rules ও হয়ে গেছে যে কৃষকৃষি কাজে তোমাকে priority দিতেই হবে আর এছাড়া যদি কৃষক রা চায় যে ওদের কাছে টাকা নেই বেশি loan নিতে চাইছে তাহলে তোমাকে loan দিতে হবে

তোমাদের এখানে কিছু শেখানো হয় বা কৃষি কিরকম হলো বা চাষবাস কিরকম করতে হয় বা কত সালের মধ্যে কত Urea পটাস বা কিরকম কী লাগবে হ্যাঁ তো ওটা নাকি তোমাদের যেমন আমরা এই বছর নতুন training পেয়েছি মাশরুমের জন্য কারণ আমরা ধরো মাশরুম সম্পর্কে কোনো Idea নেই হটাৎ করে আমাদের বললো চাষ করলে এটা ভালো বাজার পাওয়া যাবে তো একটা Idea বিনা Idea তে তো চাষ করা যাই না তার জন্য ওরা আমাদের কে প্রশিক্ষণ দিয়েছে যে এই ভাবে এই ভাবে চাষ করতে হবে এবং আমাদেরকে live-demo ও দেখিয়েছে যে কিভাবে কি রকম দানা ছড়াতে হবে কেমন process করতে হবে তো এই ভাবে আমাদের help করেছে যেমন আমরা যেরকম চাষবাস করবো সেরকম যে যার বিক্রি করছে দানাগুলো বিক্রি করছে বা সারগুলো বিক্রি করছে তাদের তো একটা feedback এর প্রয়োজন হয় যে আমার সারটা ভালো কি না বা আমি যে দানাগুলো দিলাম তাতে ফলন কেমন হলো তো এই feedback এর জন্য ওরা যেই দানাগুলো বা সারগুলো দেয় পঞ্চয়েতের Under এ বা BDO র under এ BDO আমাদের ওটা Free তে দেয় যে তোমরা চাষবাস করো এর feedback নেয়া হবে তাহলে সেই company সেভাবে আরো এচাষ মানে চাষবাসের জন্য দানা তৈরী করবে বা সার ব্যবহার করবে তো আমরা অনেক সময় ঐগুলো Free এতেও পেয়ে যায় তারপর সেটা কী হয় আমরা চাষ করে দেখলাম যে হা ভালো ফলন দিচ্ছে বা ভালো ফলন দিচ্ছে না সেটা আমরা feedback ওদেরকে জানিয়ে দিয় এটা সম্পূর্ণ একটা processing ভাবে হয় যে আমরা শুধু নিজেদের ভাবে কাজ করে নিচ্ছি তা নয় আআমি যদি চাষ করে যায় আমার যদি কেনার লোক না থাকে তাহলে তো চাষ করার কোনো মানে হয় না তো এটার একটা সম্পূর্ণ process থাকে

না না ঠিক বলেছো তাহলে একটা কাজ করো তুমি just যেখানে পঞ্চায়েতে যে রকম training দেয় হ্যাঁ

তোমার থেকে জেনে নেবো আর যা যা আমার প্রযোজন ধরো যা বীজ লাগবে বা কিরকম weather এ কোন সবজি গুলো ধরো ওখানে লাগালে আমার profit তো profit এর জন্য না business এ না এরকম বাড়ির জন্য হ্যাঁ আর কিছু না বাড়ি তে কেনোনা এরকম market এ ভেজাল গুলো খেতে যেরকম একটু বেঁচে যায় হ্যাঁ হ্যাঁ তারজন্য আমি আসবো মাঝখানে এসে আমাদের এখান থেকে কিছু যে তোমাদের training দেওয়া হয়েছে এরকম কিছু আমাকে জানিয়ে দিলেও যে বীজ বা সার কিরকম দেওয়া হয় হ্যাঁ তো সেটা আমাদেরকে জানিয়ে আমি এখানে apply করবো আর কি

তো তুমি শুরু করো তোমার বাগানের কাজ টা শুরু করো আর আমি যত দূর সম্ভব আমি তোমাকে বীজ গুলো arrange করে দেওযার চেষ্টাও করবো আর চাইলে কিছু সার টার ও নিয়ে যেতে পারো তো আশা করি তোমার কোনো রকম সম্যসা হবে না। তো আজ তাহলে রাখি দাদা পরে ঠিকআছে তাহলে আমি . একদম একদম আজ তাহলে আমি রাখি পরবর্তী কোনো ঠিকআছে সময়ে কথা বলা যাবে ঠিকাছে ঠিকআছে অবশ্যই ঠিকআছে ঠিকআছে okay ঠিক আছে ভালো থেকো ঠিকআছে

না বল

এইতো বাড়িতে আছি। কি বলবো বল তুই তো আর ফোন করলি না আমাকে। হ্যাঁ বলছিলাম যে তোর বিয়ে তো ও মানে বোনের আরকি বিয়ে টা হয়ে গেলো। তো কিছু মনে করিস না ভাই আরকি আমার অফিসের খুব কাজ পড়েগেছিলো আরকি। খুব চাপ ছিল সেদিন কে, তো ভাবলাম আমি ছুটি নিয়ে যাবো but তুই তো এসেছিলি আমাদের বাড়িতে থেকে গেলি, card তো card ও দিয়ে গেলি। আমারও খুব খারাপ লাগলো আরকি যেতে পেলাম না। sir কে বললাম যে sir আমাকে দুদিন খালি ছুটি দেন, নাহলে একটা দিনও দেন আমি একটা দিন দেখা করে আসি। আর sir ছুটিটা দিলো না যেহেতু প্রচন্ড চাপ ছিল। আর সেদিনকে কোনো মানে stuff এসছিলোনা তাদের মানে আরকি একজনের আরকি মানে নিজের আরকি আহ মানে বোনের বিয়ে ও sorry ভাইয়ের বিয়ে ছিল, আরেকটা stuff যার কাজ করে তো ও আসতে পারে নি। তার জন্য আরো কাজের pressure টা পরে গেছিল। তাই জন্য কিছু করার নেই আমি সেইদিনকে ছিলাম। নিয়ে কাজগুলো করছিলাম কিছু মনে করিস না ভাই। যাইহোক নিয়ে বল তাহলে কিভাবে কি করলি? বিয়েটা কিভাবে পার হলো বল একটু শুনি। বিয়েটা তুই এলি না সবাই এসেছিলো। দেখ তুই এলিনা তোর কাজের বুঝতে তো পারছি তোর কাজের চাপের জন্য তুই আসতে পারলি না। কিন্তু সবাই এসেছিলো রানা, বিজয়, আলো সবাই এসেছিলো, কিন্তু তুই এলি না। তোর বিয়েটা ধরলে ভালো ভাবেই কেটে গেলো। রয়ে গেলো মানে কিছু অসুবিধা হয় নি। ধরলে খাবারদাবারের একটু খানি অসুবিধা হয়েছিল। ধরলে যেহেতু catering করিনি আমরা। তারজন্যে খানিক বটে অসুবিধা হয়েছিল। খাওয়া দাওয়া বলতে কোনটা অসুবিধা হয়েছিল রে? খাওয়া দাওয়া কি না কিসের জন্য অসুবিধা হয়েছিল? একটু বল না না ঐটা না ধরলে খাবার দাবার তো সেই ধরলে দিতে হয়। তো দেওয়াটা সেই catering জিনিসতো?

হম ওটাই ওটা ধরলে করেছিলাম কিন্তু উহাদের একটা লোক মরে গেছিলো সেইজন্য ওরা আসতে পারে নি। তার জন্য একটু অসুবিধা হয়ে গেছিলো। ওহ আচ্ছা আচ্ছা নিয়ে নিয়ে নিয়ে কি করলি তোরা? নিয়ে কি করলা? আমরা যেকটা ছিলাম আমরা বন্ধুকটা যেকটা ছিলাম ওই বন্ধুগুলো সব manage করে দিলাম। কিন্তু অত তো আমরাতো সেরকম কিছু জানি না কিরাম ভাবে কি দিতে হয় না হয় দিয়ে দিলাম মানে অসুবিধা তখন হলো। আচ্ছা আচ্ছা সব বুঝলাম যাইহোক কোনো মানে চাপ নিস্ না এটা

বাহ্ খুব ভালো যাইহোক ভালো লাগলো শুনে যে বিয়েটা

আমি এখন ভালোই আছি অসুবিধা নেই। আমার কোনো চিন্তা নেই আমি ভালোই আছি but কি করবো বল সেদিনের কাজ পরে গেলো সেই জন্য যেতে পারলাম না। নিয়ে বল যে বিয়েটা মানে শুরু কিভাবে সু শুরু থেকে শেষ পর্যন্ত একটু শোনা আমাকে যে, কিভাবে বিয়েটা শুরু হলো তোদের? কিভাবে

আমাদের যেরকম ভাবে যেরকম ভাবে শুরু হয় তো ধরলে বরযাত্রী এলো আমাদের ওরা খেলে নিয়ে ওরা খালি হুন্ডা ছিল হুন্ডারে dance ফ্যানস করলে। আমার ওখানেই dance ফ্যানস করলাম। বন্ধুমিলে সবাই মিলে আহ ধরলে যে যে ওদের ওর কটা বরযাত্রী এসেছিলো ওরা ধরলে খেতে গেলো আমরা আমরা খাওয়া দাওয়া করালাম ওদিকে। নিয়ে বিয়ে তো বিয়েটা মানে লগ্ন ছিল ওই বারোটার দিকে। নিয়ে বিয়ে তোর ধরলে হয়ে গেলো বিয়ে তোর মানে সিঁদুরদান তো হয়ে গেলো। নিয়ে তারপর ধরলে ওরা সেই বরযাত্রী এসেছিলো বরযাত্রী কটা বাড়ি চলে গেলো। আর বোধহয় ছিল সেই আমাদের সকাল বেলায় যেটা ওটা তোর

ওরা চলে গেলো বরযাত্রী কটা মানে যেকটা ছিল জামাইয়ের সাথে চলে গেলো নিয়ে। আমরা ধরলে এবার বিকেলবেলায় ধরলে আমাদেরকে যেতে হয় কনেযাত্রী। তোরা যাস কি কনেযাত্রী?

না ওটা নয় আমাদের ধরলে বিকাল ধরলে ওই দুটো তিনটের দিকে নিয়ে আমরা গেলাম নিয়ে আমরাও ওখানে খানিক গিয়ে খুব নিয়ে ধরলে ওখানে গিয়ে ধরলে আমরাও যেরকম করেছিলাম ওরাও ধরলে সব খাবার দাবার সব ভালোই করেছিল। আচ্ছা মানে নিয়ে তাহলে বিয়েটা সুস্থ ভাবে কেটেছে কোনো ঝামেলা কিংবা কিছু হয়নি তো? না না কোনো ঝামেলা হয়নি। ঝামেলা বলতে বললাম না তোর ওটারই খালি অসুবিধা হয়েছিল তার

বাহ্ খুব ভালো বিষয় খুব ভালো কথা আরকি। যদি বলতে যাই তাহলে আহ বিয়েটা একটা কথা বলতো? যে তুই কি এটা জানিস? যে আহ মানে বিয়েটা করা মানে এটা ভালো না খারাপ একটু দিকগুলো বলতে পারবি তু? বিয়েটা করা বলতে বিয়েটা বিয়ে একপক্ষে ভালো একপক্ষে খারাপ ধরলে। বিয়েটা ধরলে তুই ধরলে বিয়ে করলি নিয়ে এবার তুই কিছু করিস না, নিয়ে তুই এবার বিয়ে করে নিয়ে চলে গেলি। নিয়ে তুই এবার তুই বৌকে কি খাওয়াবি? তুই

মানে ওটা বলতে চাইছিনা আমি। আমি ওটা বলতে চাইছিনা যে, লোকে কি খাবে কি না খাবে ওটা না? মানে বিয়েটা মানুষে মানে তোর ক্ষেত্রেই ধর তুই যদি বিয়েটা না করিস মানে তোরই একটা মানে উম যদি বলি তাহলে উদাহরণ দি একটু যে, বিয়ে না করলে বিয়েটা করাটা ভালো তোর মতে না তোর মতে খারাপ? নিয়ে আমার মতে কি মনে হচ্ছে? যে, বিয়েটা করা ভালো না খারাপ? এই দিক গুলো একটু বলতো। না না ধরলে বিয়েটা করা তো খুব ভালো বিয়ে করলে ধরলে জনসংখ্যা বাড়বে, বুঝলি তো? হম তুমি ঐদিকে ভাবছো জনসংখ্যা বাড়বে

আর বিয়ে না করলে তোর জনসংখ্যা বাড়বে না। তার জন্য আমার পক্ষে বিয়েটা ভালো। তুই কি ভাবিস বিয়েটা ভালো না তো? বাহ্ তোমার পক্ষে জনসংখা বাড়বে ওটা ভালো। আমি ওটা বলছি না দেখ আমি যেটা বলতে চাইছি যে, বিয়েটা হচ্ছে এমনই একটা জিনিস যেটা দুটো পরিবার একটা পরিবার হয়ে মিলে যায়। আর বিয়েটা হয়ে যায়। হয়ে যাওয়ার পরে একটা ছেলে বা একটা মেয়ে মানে যে মানে যদি বলতে চাই বিয়ের আগে দেখবি যে একা feel করে। মানে সবকিছু কথা share করতে পারে না হয়তো তার মা কে কিংবা তার বাবাকে, একটা মেয়ের কথা যদি বলি। আর একটা ছেলের কথা যদি বলিস same একটা ছেলে বাবাকে কিংবা মাকে সবকিছু share করে না। বা মনের দুঃখ গুলো খুলে বলে না। but বিয়েটা করার পরে, দেখবি মানে একেঅপরের দুজনেই কিন্তু দুজনের দুঃখ সুখ একসঙ্গে share করে। এমনকি দুজনে মিলে মিশে থাকে। দুজন মানে দুজনকে ভালোবেসে আরকি সংসারটা করে। এতে মানে বাড়িটাও মানে যদি বলিস বাড়িটা খুব সুখ শান্তি তে থাকে আরকি। আর মানে যে হয়ত ছেলে মেয়ের কথা ছেলের কথা যদি বলি ছেলের বাড়িতে যদি কোনো মানে মা ছাড়া কোনো বোন নেই, তাদের ক্ষেত্রে কি হচ্ছে? হয়তো বিয়েটা করার পরে তার মায়ের কিন্তু খুব মানে যদি বলা হয় মানে কাজ করতে অনেকটাই যদি যদি কষ্ট হতো কিন্তু আহ বৌভাতের পরে হয়তো সেই কষ্টটা বুঝতে পারে যেহেতু কাজটা করে বুঝতে পারলি তো? হ্যাঁ মায়ের কষ্ট হবে না বুঝতে পেরেছি।

হ্যাঁ যদি বলতে যাই তো বিয়ে হচ্ছে এমনই একটা জিনিস যেটা দুটো পরিবারকে মানে এক

পরিবারে মিলিয়ে দেয়। এটাই হচ্ছে আমার মানে মতে মনে হয় আমাকে আরকি। হম তুই বিয়ে বিয়েটা করছিস কবে? এ বাবা তুই আবার কোথায় চলে এলি? আমার আমার এখন ভুলে যা এখন তো পাঁচ বছর ভাই আমার কোনো মানে কোথায় নেই। কেন বলবো রে? দেখ দেখ দেখ ভাই

আরে ভাই সেটা না আদো আসলে সেটা না, দেখ আমার আমার একটু কথাটা একটু ভেবে দেখ, আমি বলতে কি চাইছি? মানে বুঝ বুঝ একটু বোঝার চেষ্টা কর যে আমি বলতে কি চাইছি? দেখ আমার বয়স এখন মাত্রই কুড়ি ঠিকআছে? আমার minimum পঁচিশ বছর হোক তারপরে ওই ব্যাপারে ভাববো। তখন একটু চিন্তা করে দেখবো। তার কারণ দেখ পঁচিশ কুড়ি বছরের মধ্যে আমি কিন্তু কিছু করতে পারিনি, ঠিকআছে? আমাকে যখনি এখনো পাঁচ বছর হাতে কিন্তু আর দশ বছর time আছে তার কারণ একটার মানে মানুষের কথা যদি বলা হয়, একটা ছেলের কথা যদি বলা হয়, যে যদি বিয়ের আগে কিন্তু তার ninety percent মানে hard work করে সে কিছু করতে পারে বড় কিছু করতে পারে। কিন্তু বিয়ের পরে সেই মানুষটা কিন্তু বড় কিচ্ছু করতে পারে না। তাই জন্য বিয়েটার আগেই তুমি তোমার মানে আহ লাগিয়ে দেব বড় কিছু জীবনে করার জন্য।

হ্যাঁ আমিতো দেখা যাক। আমিতো service করি একজায়গায় চাকরি করি service করি তাই নয় যে করি না।

তত টাকা কিন্তু মাসে income করতে হবে, তবেই তুই জীবনে কিছু করতে পারবি। বা কিছু মানে জমিয়ে রাখতে পারবি। না তা তা নাহলে কিন্তু কিছু করে মানে রাখতে পারবি না। তাই জন্য আমার একটাই কথা দেখ এই দশ পনেরো টাকায় মানে income করে, তুই বিয়ে করে নিবি কিন্তু future এ তোকে অনেক problem create হবে এইটা নিয়ে, বুঝতে পারলি তো? টাকাটা নিয়ে। তাই জন্য আমার মনে হয় না যে, দশ পনেরো হাজার টাকা income করে নিলাম মানে বিয়ে করছি। এটা কোনো তাই জন্য একটা বড় একটা planning আছে। ওর জন্য সবকিছু planning করতে হয় তারপরে কিন্তু ওই জিনিসটা নিয়ে ভাবতে হয়।

বা কোনো কাজ সেরকম করে না হয়তো পাঁচ মানে দশ হাজার টাকা মাইনে। এরকম কোনো কাজ করছে হয়তো। তাদের ক্ষেত্রে আমি তোকে বলি, তারা ধর বিয়ে করছে ঠিকাছে? বিয়ে করে হয়তো এক দুই মাস কিন্তু তারা কি করছে? ঠিকঠাক ভাবে পরিবারটা কে চালাতে পারছে। কিন্তু তার পরে দেখবি যারা রাজমিস্ত্রির কাজ করে তাদের ক্ষেত্রেই একটু উদাহরণ দিই। তারা কিন্তু দুই দুই তিন মাস কিংবা খুব জোর হলে আমি এক বছরেরও উদাহরণ দিলাম তোকে। একবছর সংসার মানে খুব সুখে শান্তিতে খাবে পরিবারের সঙ্গে। কিন্তু তারপরে যখন টাকাগুলো শেষ হয়ে যাবে রাজমিস্ত্রি যতদিন খেটেছিলো আর টাকা জমিয়েছিল তারপর সে কি করবে? সে কিন্তু আবার সে বাইরে গিয়ে দুই তিন চার বছর পাঁচ বছর পরে থাকবে। নিয়ে আর তখন আবার টাকা জমবে তখন আবার আসবে। তাহলে এ এটার মানে কি হলো ভাই? যে বিয়ে করে নিলাম এক বছর থাকলাম বাড়িতে তিন বাইরে থাকলাম, তার মানে কি হলো? তাই কি না? তাই জন্য আমার মনে হয়, establish হও একটু মানে আহ কোনো পদে যাও বা বড় হও একটু তারপরে সেটাই ঠিক হবে। হ্যাঁ বুঝলাম তাহলে আগে তাহলে যা করবে চাকরি বাকরি করে তাহলে বিয়ে করবে, তাইতো? চাকরি বাকরি টা বড় কথা না বুঝতে পারছিস? তুই এখন নিজস্য business করতে পারিস, ব্যাবসাও করতে পারিস তুই নিজস্য একটা। বাবসাটার কি একটু একটু যদি বড় হয়ে গেলো তাহলে আমার মনে হয় ঠিকআছে করে নিবি। ব্যাবসা কর চাকরি কর।

কিন্তু নিজের পায়ে যেমন দাঁড়িয়ে যাস। যেমন মো মোটা টাকা একটা income করতে পারিস যে, কোনো দিনই তোর মানে অসুবিধা যেমন না হয় বাড়িতে। যে এই জিনিসটা নেবো বলছি কিংবা এই জিনিসটা আনতে বলছে but টাকা নেই এই জায়গাটায় না গিয়ে একটু মানে নিজের পায়ে দাঁড়িয়ে গিয়ে। ব্যাস তারপরে বাদবাকি কোনো ব্যাপার নেই তারপরে।

হ্যাঁ অবশ্যই অসুবিধা তো হবেই এটা তো স্বাভাবিক ব্যাপার। কিন্তু যাদের বাবার টাকা আছে, সম্পত্তি আছে অনেক, তাদের ক্ষেত্রে ব্যাবসা আছে বড় তাদের ক্ষেত্রে আমার মনে হয় না যে, আমি ধর একটা উদাহরণ দিচ্ছি তোর বাবার হয়তো অনেক সম্পত্তি আছে। তোর বাবার একটা বড় ব্যাবসা আছে, বা তুই পড়াশোনা করছিস তুই এবার love marriage করে হয়তো বিয়েটা করে নিলি, তো তোর ক্ষেত্রে কি হলো? তুই তোর কোনো অসুবিধে নাই যেহেতু তোর বাবার একটা বড় business আছে। সে business এ তুই অন্য যদি চাকরিও না পেলি বা কাজ না পেলি, যাতে তোর বাবার business এ তুই বাবার business টা তুই করতে পারবি future এ। তাই জন্য তোর কোনো সমস্যা নেই। আর যাদের যারা গরিব আরকি, যারা middle class বলতে হয়, কিংবা একটা middle class এর নিচে যারা Belong করে বা গরিব যারা আরকি তাদের ক্ষেত্রে কিন্তু প্রচন্ড মানে একটা যদি বলা হয় প্রচন্ড অসুবিধাদায়ক জিনিস। হম হয়তো ওরা থাকবে নাই তাদের না না না না না কোনোদিনই সুখে থাকতে পারবে না। তার কারণ দেখ, একটা ছেলে বা মেয়ের কথা বলি দেখ। একটা মেয়ের কথাই দেখ বলি আমি ছেলের কথা বাদ দিলাম। ছেলে ধর income করছে না, ঠিকাছে? একটা মেয়েরও তো কিছু চাওনা চাওয়া পাওয়া থাকে যে, আমি এই জিনিসটা নেবো, এই জায়গাটা যাবো, এই জায়গা ঘুরতে যাবো, এই dress টা নেবো, এই shirt টা নেবো, এইটা পছন্দ আমার, এবার তোর কাছে যদি না থাকুক টাকা তাহলে সেই মেয়েটা কি সুখে থাকবে তোর কাছে?

তাহলে? সুখে যদি না থাকে তাহলে ভাব যে, ওই মেয়েটা অবশ্যই তোর বাড়ি থেকে চলেও যেতে পারে এরকমও একটা পরিস্থিতি চলে আসতে পারে। তাহলে মেয়ের বাবারা কি করে? তাহলে তার মেয়ের সাথে ধরলে কোনো কিছু কাজ ফাজ করে না এই করে না তার সাথে বিয়ে দিচ্ছে। কি করে দিচ্ছে তাহলে ওরা? আমি তো কোই দেখ তুই যেটা বলছিস আমি তো কোই দেখিনি। নিয়ে যার মানে কোনো ছেলে কোনো কাজ করে না বিয়ে দিচ্ছে। আমি এটা দেখেছি বলতে পারিস, ছেলে কোনো কাজ করে না but বাবার বড় business আছে। ছেলে পড়াশোনা করছে, সে বিয়ে দিচ্ছে কোনো ব্যাপার না but এটা দেখিনি যে হয়তো ছেলে কোনো কাজ করছে না ওর বাবারও কোনো ব্যাবসা নেই কিছু নেই। বাবাও গরিব মানুষ বিয়ে দিচ্ছে, এরকম দেখিনি। তোদের ওখানে কি ওরকম কেউ আছে নাকি? হ্যাঁ এখানে তো লেগেই আছে ধরলে কিছুই করে না বাড়িতে বসে আছে তাও তো বিয়ে দিয়ে দিচ্ছে, কি করবে ওরা?

বিয়ে করছে হয়তো ওদের বা ভাবছে যে বিয়ে করে সুখে শান্তিতে থাকবো। কিন্তু যে মানুষগুলো বিয়ে করেছে এখনই যারা কাজ করে না, তাদেরকে গিয়ে জিজ্ঞাসা করবি তুই? তোর friend ও হতে পারে বা সমাজের মধ্যেও কেউ হতে পারে একটা তাদের কাছে গিয়ে একবার জিজ্ঞাসা করবি? আচ্ছা ভাই তুমি যে বিয়ে করলা কিছু করোনা। তোমার কি? এখন কি? মানে সুখে শান্তিতে থাকছো না কেমন হচ্ছে তুই শোন্। তুই দেখতে পাবি তোর friend এর মধ্যে যদি কেউ বিয়ে করেছে আরকি তো সেই ছেলেটাই দেখবি সে কাজ করুক চাই না করুক বিয়ে করলে দেখবি সেই যে বন্ধুদের ছটা সাতটা আটটা পর্যন্ত আড্ডা মারতো সেই বন্ধুটা কিন্তু সন্ধ্যার সময় সে চলে আসবে বাধ্যতামূলক আসতে হবে, বুঝতে পারলি তো? এরকম পরিস্থিতি, মানে নিজের freedom কিন্তু নিজের কাছে পাবে না ওটা। হম ধরলে মেয়ের বাবা কি চায় না? তাহলে আমার মেয়ে মেয়েটা অন্য বাড়িতে গিয়ে সুখে থাকুক ই থাকুক। ওরা চায়না, তাইতো?